তুমি বাইরে যাও বাইরে গিয়ে তারপর তোমার যা হবে এবার ঘটনা হচ্ছে যে সকাল থেকে রাত সকালবেলা ঘুম থেকে উঠে ওখানে আমার কাজের time টা ছিল সকালবেলা আটটা থেকে সকাল আটটা থেকে ঢুকতাম আর বিকাল বেলায় বেড়ানোর time হচ্ছে ওই সাড়ে পাঁচটা ছয়টা তো এবার এর মাঝখানে হয়ত আমাকে যেতে হবে শিলিগুড়ি market কেন আমি যে কাজটা যে দায়িত্ব ছিল তা আমাকে আমাকে ঘুরতে হত তো আমি এবার এবার কি ভিতরে যখন ঢুকে গেলাম ভিতরে প্রথম কথা হচ্ছে যে কিছু তো নেই আর airport খালি তুমি plane ওঠানামা দেখছো plane উঠছে আর নামছে এবার এইটা আর তার সঙ্গে কাজ হচ্ছে আর কিছু নেই কিন্তু এবার তুমি একটু দূরে তাকালে তোমার যদি আকাশ পরিষ্কার থাকলো তবে তুমি দেখতে পাচ্ছো পাহাড় পাহাড় চোখে পড়বে যদি মেঘ clear থাকলো আর একটা খুব ভালো দৃশ্য আমরা যেখানে আমাদের যেখানে কাজটা হত runway ঠিক একটু পাশে কাজটা হতো তো runway একদম ঠিক straight দার্জিলিং এর পাহাড়ের view টা অসাধারণ লাগত অসাধারণ লাগত মানে ওইটা তুমি তুমি just বসে বসে তুমি ঘন্টার পর ঘন্টা কাটাতে পারবে ওইটা দেখে দেখে

total পাহাড়ের ইয়েটা ওই ওই ব্যাপারটা আমার আমাকে অনেকটা ভালো লাগাতো সত্যি কথা মানে কাস্টার মাঝে ওই যে view টা আমি দেখতে পাচ্ছি আমার ব্যাপক লাগত

তখন হয়তো একটু আমরা ঘুরতে গেলাম একটু মিরিক গেলাম হ্যাঁ সকালবেলা কাছেই যেহেতু তো সহজ একটু গেলাম ঘুরে এলাম মিরিক গেলাম বা দার্জিলিং এর কাছে দার্জিলিং হয়তো পড়ে যেতে পারলাম না কাছাকাছি একটা পাহাড় একটা হয়তো একটা অংশ ঘুরে চলে এলাম কারণ ওখানে তো পুরো গাছগাছালি মানে প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর হ্যাঁ তো ওইখানে তুমি তুমি একটু ওইভাবে একটু ঘুরে এলাম ওইখানে এই জিনিস আমার খুব ভালো লাগছিল মানে কি লহো হঠাৎ করে একটু কাজের problem হলো আমাকে ফিরে আসতে হলো না হলে এইভাবে নিজেকে একটু entertain করছিলাম আর ব্রহ্মাস্ত্র cinema টা আমার ওখানেই দেখা একদিন ছুটি পেলাম ছুটি পেয়ে সোজা ইয়েতে সোজা হলে cinema hall এ কে আছে না আছে কেউ যাবে কি যাবেনা পরোয়া করিনা আমি আমাকে দেখতে হবে কেন না কেউ না হোক বলছিলাম আমরা একটু অন্য জায়গায় যাব তোমরা যাও আমি cinema দেখতে যাব নিজে নিজে গেলাম ওই যে বললাম না নিজেকে নিজেকে entertain করতে হবে যখন দেখছো কেউ নেই আমাকে entertain করার তো নিজেকেই করতে হবে নিজেই গেলাম নিজেই ticket ফিকিট কাটলাম cinema দেখলাম আড়াই ঘন্টা তিন ঘন্টা cinema দেখলাম তারপর বেরোলাম গিয়ে ওখানে একটু বেশি সুন্দর মম ঠিক নয় ওইটা নামটা কি ভুলে যাচ্ছি মেমোরি মত মম যা material টা দিয়ে তৈরি করে সে একই material দিয়ে ওই জিনিসটা তৈরি করে এবার সেটা বড় একটা কি বলবো একটা বড় একটা জিনিস একটাকি মানে ধরো পাঁচ ছটা সাত আটটা মম কে তুমি একসঙ্গে তুমি করে একটা জিনিস বানাবে তাহলে কিরকম বড় হবে ঠিক ওই জিনিসটা আমি নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে খেতে খুব ভালো একিই হ্যাঁ একটা খেলাম খাওয়া দাওয়ার পরে আবহাওয়া সুন্দর রাতের বেলা রাতের বেলা আবার যদি আকাশ পরিষ্কার থাকলো তুমি পাহাড়ের যে view টা পাবে ওইটা মারাত্মক সেই ছোট ছোট light গুলো জ্বলছে বাড়ির light গুলো জ্বলছে তুমি দেখতে পাচ্ছো জোনাকির মতো ওই একটা মানে এই এই ভাবেই নিজেকে একটু entertain করে রাখা এইটুকু করতাম আমি জিনিসটা খুব সুন্দর সেই পাহাড়ে তুমি দেখবে যখন মানে রাতের বেলায় বিশেষ করে light জ্বলছে কোথাও মানে একটা অনেকটা উঁচুতে কোন বাড়িতে ওই ওই view টা দেখতে আরো বেশি সুন্দর লাগে আর এমনিতে দার্জিলিং একটা সুন্দর জায়গা আর পাহাড় যাদের বেশি ভালো লাগে তাদের তো এমনিতেই দার্জিলিং এর পাহাড় গুলো আরো বেশী ভালো লাগবে কারণ এত হালকা বরফের তার উপরে ওই গাছগুলো একটা size খুব সুন্দর সুন্দর ওখানে গাছগুলো আমি গিয়েছি আমি যখন গুরাহাটি গেছিলাম একবার কামাখ্যা মন্দিরে তো ওইটা দিয়ে এসেছিলাম দার্জিলিং ছিল না ওটা জলপাইগুড়ি কাছাকাছি এসেছিল train হয়ে এসেছিলাম আমি তো ওখানে আমি দেখেছি কিছুটা খুব সুন্দর view টা খুব সুন্দর দার্জিলিং এখনও যাওয়া হয়নি অবশ্য তো ওদিকের view টা খুব সুন্দর একদম তাই এইদিকে পাহাড়ের view তো সবসময় খুবই ভালো মানে বৃষ্টি হোক কি বৃষ্টি না হোক ওখানে যদিও হুটহাট করে বৃষ্টি লেগেই থাকে যখন তখন বৃষ্টি হয়ে যাই ওখানে সে শীতকাল হোক গ্রীষ্মকাল হোক হ্যাঁ হুটহাট করে বৃষ্টি লেগে থাকে কিন্তু তার মধ্যেই তোমাকে বেরিয়ে পড়তে বেরিয়ে পড়তে হবে ধরো ঘুরতে গেলে বা তুমি ভাবছো যে বৃষ্টি পড়ছে বেরোবো না কিন্তু সেটা করলে চলবে না বেরিয়ে যেতে হবে তারপরে রাস্তাঘাটে কোথাও বৃষ্টি টিষ্টি পড়লে দাঁড়িয়ে গেলে কোথাও ওখানে বৃষ্টিটা continue হয়না ওখানে বৃষ্টিটা এই হল একটু আবার কিছুক্ষণ ছেড়ে গেল আবার কিছুক্ষণ হলো আবার কিছুক্ষণ থেমে গেল এইভাবে ওখানে বৃষ্টি টা হয় তো ওই জন্যই রাতদিন বসতে হয় বেরিয়ে পড়ি আমরা বেরিয়ে পড়ে তারপরে রাস্তাঘাটে যেখানে বৃষ্টি পেলাম তো দাঁড়িয়ে গেলাম আবার বেরিয়ে গেলাম এইভাবে পুরো ঘোড়াটা হয় তবে সত্যি কথা পাহাড় পাহাড়ের টান টাই আলাদা হ্যাঁ পাহাড় সত্তিকারের পাহাড় পাহাড়ের সৌন্দর্যতা পাহাড়ের মানে কি বলবো একটা fresh oxygen ওটা তো আর অন্য কোথাও পাওয়া যায় না হু কিন্তু কি হবে ওটা তো ওটা তো আর সব সময় যাওয়া হয়না কখন আবার ছুটি পাব কখন আবার সবকিছু ঠিকঠাক হবে তখন আবার যেতে পারবো আচ্ছা এই ভাবেই চলতে হবে একদিন দুদিন কোথাও গিয়ে ছোটখাটো তুমি যেমন নবদ্বীপ ঘুরে এলে হ্যাঁ এরকমভাবে কোথাও কাছাকাছি জায়গাগুলো ঘুরে আসতে হবে আবার কি হ্যাঁ নবদ্বীপ খুব সুন্দর একটা জায়গা ওখানে ওখানে খুব ভালো লাগবে এমনিতেই তো আমাদের হিন্দু ধর্মের ধরো একটা ভগবানের স্থান তারপরে ওখানকার view টি view গুলো খুব সুন্দর লাগবে ভিতরে ওই বড় একটা মন্দির ওই ভিতর একদম যাবে তো মনে হবে যেন একটা আকাশের নিচে তুমি বসে আছো এত সুন্দর ভীষণ সুন্দর যেটা নতুন এখন মন্দিরটা হয়েছে তো খুব ভালো লাগবে ওখানে family নিয়ে গেলেও বেশি ভালো লাগে হ্যাঁ নবদ্বীপ তো এখন নবদ্বীপ এই মন্দিরটা যেটা মায়াপুর যেটা করেছে হ্যাঁ ওই সত্যি মন্দির টা খুব খুব খুবই বড় মন্দির প্রায় এখনো complete হয়নি এখনো complete বলতে ভেতরের একটা হয়ে গেছে বাইরে আরও একটা হচ্ছে সেটা এখন সবাইকে allow করছে না

তুমি বসবে আর ওপরের দিকে তাকাবে তো মনে হবে যে এক আকাশ ভরা তারা জ্বলছে তুমি তার নিচে বসে আছো এত সুন্দর view টা আমি তো ওখানে গেছিলাম পুরো family সবাই তো ওখান থেকে ওরা কেও উঠতেই চাইছিল না বসেই আছে এত ভালো লাগছে মানে এতটা ভাল লাগছে খুব ভালো লাগছে

বা তিনদিন ওখানে আমরা ছিলাম পুরো family ছিলাম আমরা তো খুব মজা হয়েছিল তারপরে ওখান থেকে আমরা কাছাকাছি ওই গৌরাঙ্গ মহাপ্রভুর যে জন্মস্থান তারপরে আরো কয়েকটা মন্দির বা উনি যে নিজের যে ছোটবেলাকার কিছু স্মৃতি বিভিন্ন সব গল্প মানে আছে যেগুলো সেই জায়গাগুলোতে আমরা গেছিলাম দেখতে খুব সুন্দর ওখানে একটা পুকুর আছে যেখানে অনেক বড় বড় মাছ একটা হচ্ছে রাধাকুণ্ড আর একটা হচ্ছে কৃষ্ণকুন্ড এরকম তো অনেক বড় বড় মাছ গুলো রয়েছে যে মাছগুলো কেউ খায় না যে ওই মাছগুলো না গায়ের মধ্যে লোম হয়ে গেছে বড় বড় ঘুরে বেড়াচ্ছে ওখানে খুব সুন্দর ভীষণ ভালো লাগলো ওখানে গেলে আমিতো বিশেষ করে এই সব জায়গা গুলো বেশি prefer করি আমার তো ভীষণই ভালো লাগে

হ্যাঁ এই ভাবেই যেতে হবে বেরিয়ে যেতে হবে যখনই মনে হবে যে আর ভালো লাগছে না চলো এবার একটু ঘুরে আসিগা কোথাও তো সেটা নবদ্বীপ হোক দীঘা হোক পুরি হোক

হ্যাঁ মানে যেখানে যা হবে মন যেখানে চাইবে চলো ওখানে চলো ঘুরে আসিগা অন্তত ঘুরতে হবে একটু নিজে নিজেদেরকে না ব্যস্ত না রাখি যদি নিজেকে একটু ভালো না রাখি তা হলে কেউ রাখবে না

অন্য কেউ নেই তো এটা তো হয়েই থাকে কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই তো এবার এবার কোথায় যাওয়ার plan আছে কোথায় এবার যাওয়ার plan এখনো সেরকম কিছু ভাবিনি তবে যাব কাছাকাছি অনেকগুলোএখানে মন্দির টন্দির আছে একটা আমাদের এখানে তমলুকুর কাছাকাছি একটা বর্গভীমা বলে একটা কালী মায়ের মন্দির আছে শক্তিপীঠ তো ওটা এখনো যাওয়া হয়নি তো ওখানে একটু যাওয়ার ইচ্ছে আছে মায়েরতো যাব মাকে নিয়ে একটু ঘুরে টুরে আসব খুব ভালো খুব ভালো ঘুরে এসো একদম সুন্দর করে ঘুরে টুরে এসো ছবি টবি তুলবে ছবি টবি আমরা ছবি টবি দেখব এখানে এসেছ তারাপীঠ এসছো হ্যাঁ তারাপীঠ আমি তিন বার গেছি

আমি এখনো পর্যন্ত অনেক জায়গায় ঘুরেছি জম্মু বৈষ্ণবী দেবী ঘোরা হয়ে গেছে আমার কামাখ্যা মন্দির তারপরে জগন্নাথ দেব মন্দিরও গেছি দুইবার তারাপীঠ তিনবার নগরদীপ দুইবার এই রকম ভাবে হয়েছে

একটা উজ্জয়নী রয়েছে মহাকালেশ্বর তো ওই মহাকালেশ্বর মন্দির এ আমি প্রায় আট নয় বার গিয়েছি ওখানে পুজো দিয়ে এসেছি ওখানে আমি থাকতাম তো তো মোটামুটি আমি অনেক ঘোরা হয়ে গেছে আমি বৃন্দাবন তার মধ্যে বৃন্দাবন ঘোরা হয়ে গেছে আ তিনবার বাহ মনটা বেশ ভালো হয়ে যায় বল ওই সব জায়গাগুলো ঘুরতে যাবে ক্ষান্ত একটা শান্তভাব চলে আসে না এরকম জায়গায় গেলে পুরো একদম ভীষণভাবে ভালো লাগে ভালোলাগাটা হয়তো তুমি

একটা তোমার সামরিকএকটা আনন্দ আর তুমি কোথায় ঘুরতে গেলে তারপর তোমার মনের মত জায়গা যেখানে তুমি চাইছো যে এই জায়গাটা তুমি ঘুরতে যাচ্ছি আমি যাব হ্যাঁ ওখানে গেলে তো নিজের মানে মনে হয় যেন এখান থেকে আর ফিরবো না

একদম আমার খুব ভালো লাগে এই জায়গাগুলো ঘুরতে না না খুব ভালো খুব ভালো এরকম এরকম টুকটাক ছোটখাট plane করবে আর এরকম টুকটাক করে বেরিয়ে যাবে খুব ভালো আমি তো চাই সবাই এরকমভাবে নিজে নিজে আনন্দ রাখুক কোনো রকম কোনো problem নেই মানসিক যন্ত্রণা নেই হু কারো কোন সেরকমভাবে থাকবে সবারই কষ্ট থাকবে life এ কষ্ট ছাড়া তো আর বাঁচা যায় না তবে তবুও একটু সবাই ভালো থাকবে life এ যদি entertainment না থাকে তাহলে আর কি হল হ্যাঁ বয়সটা matter করেনা সব বয়সী মানুষ সব জায়গায় যায় যতদিন শরীর permit করবে নিজেকে সুস্থ রাখা যাবে ততদিন সব জায়গায় সবাই যেতে পারবে না entertainment টা খুব প্রয়োজন তো মানুষের তুমি অনেকটা কাজের pressure বা family র অনেক রকম সমস্যা থাকে responsibility সবগুলো একটা মানে headache থাকে মাথায় তো তার মধ্যেও একটুখানি free time বের করে নিয়ে একটু বেড়িয়ে আশা বা একটু ঘোরা তো অনেকটা বেসি দরকার relief অনেকটা বেশি লাগে নিজেকে অনেক বেশি ভালো লাগে একদম তাই একদম তাই ঠিক আছে চলো

হ্যালো, হ্যাঁ বলো কেমন আছো? হ্যালো। হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো? হ্যাঁ, অনেকদিন পরে ফোন করলে, বলো। হ্যাঁ অনেকদিন পরেই কথা হচ্ছে। সময় পাচ্ছিলাম না। আজকের একটু সময় পেলাম তাই জন্য Phone করলাম। শরীর ঠিক আছে তো? শরীর এখনও পর্যন্ত ঠিক আছে। তবে জানিনা কতদিন আর ঠিক থাকবে। কারণ বুঝতেই পারছ। কেন এরকম কেন? এখনকার যা weather বুঝতেই পারছ ।এখন কি হচ্ছে বলতো? কখনো ঠান্ডা হচ্ছে, কখনো বা গরম হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে।

তো বুঝতে পারছি না। আর তোমার বলো? হ্যাঁ, এটা তুমি ঠিক বললে। whether অবস্থা সত্যিই খুব খারাপ। তার কারণ কখনো বৃষ্টি, কখনো মানে গরম, আবার যেমন আমাদের তিন দিন আগে রাত্রে বেলা হঠাৎ করে শুয়েছি, বেশ সন্ধের দিকে ভালোই ঠান্ডা লাগছিল। আবার হঠাৎ করে রাত্রে বেলায় যেমন ঢাকা টাকাগুলো বেশ খুলে দিতে হল। মানে আমাদের এই দিকটাতে একটু গরম লাগছিল। এরকম একটা ব্যাপার। আবার সকালবেলায় পরের দিন সকালবেলাতে উঠেই এত কাঁপাচ্ছে সে প্রচন্ড ঠান্ডা, স্নান করতেও যেন ভয় লাগছে। এরকম একটা ব্যাপার। মানে এ বছর তো প্রচন্ড শীত

ঠান্ডাটা পনের দিন মানে ন দিনের মতন বেশ ভালই ঠান্ডা পড়লো। তারপর আবার গরম আবার ঠান্ডা এখন দেখো প্রচন্ড ঠান্ডা পড়েছে। এখানে দেখো আমার, তোমার ওদিকে কেমন ঠান্ডা? এখানে হচ্ছে তোমার first এ, আ, প্রথম দিকে তো খুবই গরম, ঠান্ডা মনে হচ্ছিল না। তারপরে তুমি যেটা বললে, twenty six december রে একটু পড়েছে ঠান্ডাটা। তারপরে আবার normally ছিল, এখানে এখনো পর্যন্ত। মানে বৃষ্টি হয়েছিল মাঝে, মাঝে একদিন মত বৃষ্টি হয়েছিল। যদিওবা সেটা রাত্রে হয়েছিল, যেটা আমি শুনেছি। তো তারপর থেকে একটু ঠান্ডা শুরু হল, তারপরে আবার first january তে একটু ঠান্ডা পড়েছে। আবার এখন অতটা ঠান্ডা নেই। তো এই চলছে। আচ্ছা, আচ্ছা, আমাদের এদিকে যেমন বেশ ভালো রকম ঠান্ডা আছে, মানে প্রচন্ড ঠান্ডা বলতে পারো। যেমন রাজস্থান, তারপরে, এই রাজস্থান বলছি, এই সময় কাশ্মীর দার্জিলিং এইসব জায়গায়। আমি যেমন tv তে কালকেই news জে শুনছিলাম পুরো তুষারপাত হচ্ছে বরফ পড়ছে আরকি, সেখানে সতর্কতা জারি করা হয়েছে। দিল্লিতে সর্তকতা জারি করা হয়েছে। এ মানে এত ঠান্ডা পড়েছে । মানে আমাদের এদিকে এর weather টা এমন, এমন ভাবে change হচ্ছে যেমন দেখো covid এর সময়, এ covid এর সময় গরম কালে। যে আমাদের প্রচন্ড লু বয়। সে জিনিসটা covid এর সময় ছিল না। আসলে pollution টা সেভাবে ছিল না। গাড়ি ঘোড়া কম চলছিল। lockdown নের সময়টাতে সেই জন্য। কি হচ্ছিল, মানে গরমটা আমরা গরম কালের গরমটা সেভাবে বুঝতেই পারলাম না। weather টা কদিনের সুদিনের type এর দিচ্ছিল। খুব ভালো লাগছিল weather টা । এবারে দেখো, গরম টা আবার কিরকম পড়ে, শুনছি তো বেশিই পড়বে। দেখা যাক এবার গরম কেমন পড়ে। আচ্ছা তোমার গরম কাল বেশি ভালো লাগে, নাকি শীতকাল বেশি ভালো লাগে? এ এটা দেখো আমার জন্য শীতকাল টাই আমার বেশি ভালো লাগে। কারণ কি যতই শীত হোক না গরমকালে যেমন তোমার প্যাচপ্যাঁচে যে ঘামটা হয়, সেই জিনিসটা হয় না শীতকালে। আর হচ্ছে তোমার শীতকালটা যতই ঠান্ডা হোক না তবুও মানে একটু ভালো লাগে, যে একটুখানি কোথাও ঘুরতে যেতে পারি। তারপরে যেখানে গরমকালে অত রোদের মধ্যে গরমের মধ্যে ইচ্ছা করে না ঘুরতে যেতে পারি। তারপরে তোমার শাক সবজি যেগুলো টাটকাই পাওয়া যায় বেশিরভাগ time তো শীতকালটাই ভালো লাগে। আর একটা জিনিস তুমি ঠিক বলেছ। এটা আমিও notice করেছিলাম, যেটা হচ্ছে তোমার covid এর সময়, lockdown নে pollution টা তখন ছিল না। আর সেই সময় আমরা যেটা দেখেছি, গাছের পাতাগুলো না পুরো সবুজ ছিল। যেটা অন্য time এ না পুরো ধুলোতে ভরে যায়। তো সেটা covid time এ ছিল, weather টাও ওই time টাটে balance টা ঠিক ছিল weather রের, যেটা অন্য সময় থাকে না বা এখনো নেই।

এটা তুমি ঠিক বললে, শীতকালে একটু ঘুরতে যাবার ব্যাপারটা থাকে, গরম সত্যি মনে হয় যে আমরা কোথাও যাবো না বাবা যেখানেই যাব সেখানেই গরম আর প্যাচপ্যাঁচে মানে ঘাম। একটা এরকম একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে থাকে। শীতকালে এই picnic, picnic এই weather টা এত সুন্দর থাকে ঠান্ডা ঠান্ডা বেশ যেন যেতে বেশি ভালো লাগে। আর আসলে আমাদের এদিকে মানে কি বলতো? আ বেশিরভাগ জায়গায় কলকাতা টলকাতার side টে, কলকাতার কিছু জায়গা দেখেছি আমি। আমার একটা বান্ধবী থাকে ওই বেহালা বেলঘড়িয়ার ওইদিকে মানে ওইখানে যে police quarters গুলো আছে। এত গাছ, এতো গাছ, মানে গাছে পুরো ভর্তি। সেখানকার সেই জায়গাটুকু ওদের ওই কলোনিটা এত সুন্দর একটা গরমকালে মানে তোমার এত ভালো লাগবে ওখানে থাকতে। যেহেতু এত গাছপালা সুতরাং সেখানে গরমটাও খুব কম। গরমকালে ভীষণ ভালো লাগে থাকতে। মানে যে যে জায়গাগুলো দেখবে এখন তো বেশিরভাগ মানে গাছ কেটে দেয়া হচ্ছে। গাছ কেটে বড় বড় building তৈরি করা হচ্ছে flat তৈরি করা হচ্ছে । কলকারখানা মানে, বড় বড় multinational company তৈরি হচ্ছে। এইজন্য কি হচ্ছে, আমাদের weather এর ওপর effect পড়ছে। গরমকালে, মানে যখন খুব গরম হওয়া দরকার তখন দেখবে সেরকমটা পাচ্ছি না। আবার যে শীতকালে weather কখনো গরম কখনো ঠান্ডা। মানে weather এর ওপর এমন একটা effect পরছে। এত pollution হচ্ছে আমাদের চারিদিকে গাড়ি ঘোড়া, তার ফলে কি হচ্ছে? ঠিকঠাক ভাবে বৃষ্টিও হচ্ছে না। আমাদের এখানে ধরো যেমন,

ঠাকুর দেখছে এরকম একটা ব্যাপার। এখন যা weather এর ধরন কখন যে কি হতে পারে তা কেউ বলতে পারে না। হঠাৎ করে খবরে শোনা গেছে যে, এবছর পূজোতে ভিষন বৃষ্টি এরকম একটা cyclone আসছে। তাই না? বল পূজোতে বৃষ্টি হলে ভালো লাগে? আর আমরা ওই সময়টাতেই বর্ষাকাল পাই। আর এই যে তুমি যেটা বললে একদম ঠিক বললে। সেটা হচ্ছে তোমার যেই দিকে গাছপালা একটু বেশি থাকবে সেই দিকে কিন্তু যেটা weather এর যে balance সেটা ঠিকঠাক থাকে। যেরকম

ওই দুটো জায়গাতে এখনো পর্যন্ত শীত পড়ছে না। আমার একটা friend আছে তোমার মুম্বাইতে। তো সে বলছে এখনো পর্যন্ত ac চলছে তার বাড়িতে। এখনো ac চলছে, মানে ভাবতে পারছ তার কি condition সেখানকার। হুম, ওরে বাবা তাহলে চিন্তা কর। আর মুম্বাই তো ধরো ওইসব area খুব polluted area খুব ঘিঞ্জি একটা পরিবেশ। সেখানে আ লোক সংখ্যা ও বেশি। তার জন্য আমার মনে হয় ওখানে ওই জন্য মানে weather difference টা খুব থাকে হয়তো শীতকালে। যেটা বলছো এখনো ওদের ac চলছে। সেই জিনিসটা আমার মনে হয় এজন্য ওদের weather এর ওপর effect পড়ছে। আমাদের তো ac মানে ঘরে ঘরে ac এখন। আমাদের যদি একটা জায়গায় ধরো একটা কলোনিতে পনের টা বাড়ি থাকে আমার মনে হয় দশটা বাড়িতে এখন ac থাকবে। মানুষ ac টাকে এত নিজের জীবনের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে জড়িত, জড়িয়ে ফেলেছে। যে কি বলব? ac ছাড়া গাড়ি চড়বে না, ac ছাড়া ঘরে থাকবে না, ac হচ্ছে ac থেকে যে gas একটা আমাদের বেরোয় সেটাতে যে পরিবেশকে দূষিত করছে সেটা আমরা বুঝতে পারি না। আনন্দ আমাদের ac চাই, হ্যাঁ? এটা ঠিক যে multinational company বা বড় বড় company, বড় বড় কেন ছোট company তে যেখানে computer রের মধ্যে laptop এর মধ্যে বিভিন্ন কাজ করা হয় সেখানে ওই ই মানে, এ গুলোকে ঠিক রাখার জন্য তো ac তো দরকার হবে যাতে যন্ত্রপাতি গুলো ঠিকঠাক কাজ করে। তার জন্য ac তো চলবেই। কিন্তু মানুষ ঘরে ঘরে ac টাকে এমন ভাবে প্রয়োজনীয় করে তুলেছে, যে তার ফলে যেভাবে পরিবেশটা দূষিত হচ্ছে। সেখান থেকে gas টা যে আমাদের পরিবেশটা দূষণ করছে, সেটাই আমরা ভুলে যাচ্ছি তাই না? আর একটা জিনিস দেখেছো? যেটা হচ্ছে তোমার এই যে ac র জন্য না এখনকার মানুষ যে বেশিরভাগ যে রোগ হচ্ছে না, রোগ জীবাণু বেশি থাকছে। কারণ কি তোমার যেটা normal weather যেটা তোমার তুমি একটু বাইরে ঘুরতে গেলে সেখানে তুমি vitamin d পাচ্ছো। যেটা তুমি ঘরের মধ্যে পাচ্ছো না, বা অনেকে কি আছে না ac গাড়িতে করে ঘুরছে । বাইরে বের হচ্ছে না, রোদে বেরোচ্ছে না। তো সেক্ষেত্রে না তারা ভিটামিন ডি টা পাচ্ছে না। তো যার জন্য তাদের অনেক তুমি দেখবে বেশিরভাগ যারা বড়লোক celebrity ওদের দেখবে ওনাদের দেখবে ক্যান্সার বা এই টাইপের জিনিস গুলো বেশি হয় only এই weather টার জন্য। ওনারা ac টা ওনারা বেশি use করেন। যেটা আমরা normal weather রে যেটা আমরা অনেকটা ভালো থাকতে পারি। সেটা ওনারা use করেন না। তো আমার যেটা মনে হয় দেখো normal weather এ যাই হোক ওনারা নিজেদের নিজেদেরকে maintain করতে করতে করার জন্য ওনারা ac use করেন। কিন্তু আমার যেটা মনে হয়না। ওনাদের ও একটু বাইরে বেরোনো উচিত। normal weather এর সাথে ওনাদের একটুখানি maintain করা উচিত। normal weather এ থাকা উচিত, আমার যেটা মনে হয়। তো সেটা ওনারা করেন না। হু হু না দেখো, ওনারা মানে সেই ভাবে public এর কাছে face to face হতে পারে সেটা ওদের ওনাদের problem । এটা তুমি ঠিকই বলেছ, মানুষ যদি ভিটামিন ডি টা তার শরীরে না নেয়,

কেউ, এবারে আমি যদি বলি আমি রোদে বেরোবো না । আমার সেখান থেকে আমি পারবো না বেরোতে বা weather এর অতিরিক্ত গরমটাকে সহ্য করতে পারবোনা । তাহলেও কিন্তু, একটু মুশকিল আছে, আমাদের সবটাই মানিয়ে নিতে হবে। কিন্তু আমরা সেখানে তো মানিয়ে নেওয়ার প্রবণতা করি না। আমরা সেখান থেকে মানে বেরিয়ে আসি। না ac তেই থাকবো।

তোমার গরম লাগুক কি লাগবে না সেটা পরের কথা। লোকের বাড়িতে ac আছে আর তোমার বাড়িতে ac টা দরকার, এটাই হচ্ছে এখন ব্যাপার। একদমই তাই, competition । ও করেছে তাই আমিও করবো। কিন্তু সেটা যে আমরাই হু নিজেরাই নিজেদের খারাপ করছি । সেটা আমরা ভুলে যাচ্ছি ব্যাপারটা হচ্ছে তাই। তুমি normally একটা জিনিস দেখবে, আমরা যেটা normal যেটা আমরা খাবার এখনই রান্না করে normal যেটা আমরা টাটকা খাচ্ছি, fresh খাচ্ছি, তুমি একদিন দুদিন fridge রেখে সেই খাবারটাই খাবে। দেখবে একদম taste পাবে না তুমি, taste টা অনেকটাই খারাপ হয়ে যায়। সেটাই মানুষের জন্য same । হু আর বলো। একদমই তাই। ঠিকই বললে, ঠিকই বললে আমরা যদি মানে আমরা ফ্রিজে রেখে খাবার অনেক দিন ধরে খায় মানে দুদিন তিনদিন একা fridge থাকবে সেটার কোন taste থাকে না, মানে taste টা মরে যায়। আমরা যদি টাটকা খাওয়ার খায় তাহলে সেটা taste অনেক ভালো হয়। সেটা তো ঠিক কথা। তারপর দেখবে, এখন, এখন কি হয়েছে, আমাদের গরমকালে যে একটা দেখবে বিকেলবেলা হলে বৈশাখ মাসে যে কালবৈশাখী ব্যাপারটা থাকতো না এখন ওটাতো আমি কয়েক বছর যাবত ওই জিনিসটা দেখতে পাই না। সত্যি বলছি, জানিনা তোমাদের ওখানে কি ব্যাপার? আমাদের এখানেএই জিনিসটা নেই। আমাদের তো প্রায়ই হয়ে গেল covid এর আগে থেকে কালবৈশাখী যে কি জিনিস? মানে বৈশাখ মাসে চারটে সাড়ে চারটে থেকে যে ঝড়টা, যে কালো মেঘটা, ওটা আসবে, তারপরে যে একটা বৃষ্টি হবে হু সেই feel টাই হয় না। সেইটাই নেই এখন। মানে চাতক পাখির মতন বসে থাকতে হয় বৃষ্টি কখন পড়বে কখন আসবে তার জন্য। যেমন বৃষ্টি কম, সেরকম, আবার মানে যখন বৃষ্টির দরকার নেই বৃষ্টি হওয়ার কথাই নয় তখন আমার মা ঠাকুমারা বলে শুনেছি যে,

কত জায়গায় চাষ আবাদ এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে আরেকটা ব্যাপার যেটা ধরো ওই, আর ওই তো কালবৈশাখীর ব্যাপারটা তোমাকে আমি বললাম। তোমার তোমার কি মনে হয়? হ্যাঁ দেখো এখন তো কালবৈশাখী word টাই হারিয়ে গেছে । word টা আমরা শুনতেই পাইনা কারো মুখে। হ্যাঁ কালবৈশাখী ঝড় হবে, এটা হবে ওই word টাই হারিয়ে গেছে এখন। ঝড় তো হয়ই না।

তারপরে তোমার মাছের পুকুর যেটা পুকুর নদী থাকে সেই জলটাও শুকিয়ে যাচ্ছে। যার জন্য মাছটাও ঠিকমত চাষ হচ্ছে না। তো এইসব জিনিসগুলো হচ্ছে, আর চাষবাস না হলে তো অনেক problem ই হচ্ছে। সেটা আমিও বুঝতে পেরেছি আমিও দেখছি এক দু বছর ধরে সেটা তো হচ্ছেই হম তো আমাদের যেটা মনে হয় দেখো এখন গাছপালা লাগাতে হবে বেশি করে। যেটা এখন যেটা বৃক্ষরোপণ যে উৎসবটা হয় সেটা আরো যাতে ভালো করে হয় সেটা অবশ্যই সবাইকে দেখতে হবে যাতে করে আরো বেশি বেশি গাছপালা হয় কলকারখানার পরিবর্তে। তো কলকারখানা দেখো অবশ্যই কলকারখানা তো লাগবেই না হলে তো মানুষের তো সেটাও প্রয়োজন তো তার সঙ্গে সঙ্গে আশেপাশে যাতে গাছপালা লাগানো যায় সে ব্যবস্থাটাও করতে হবে যেটা এখন government থেকে অনেক তাই সচেতন হয়েছে government তো সেক্ষেত্রে অনেকটাই হচ্ছে আমি দেখেছি কলকাতার দিকে গাছপালা লাগানো হচ্ছে তো সেটা আরও যাতে হয়, যাতে করে পরিবেশের এটা maintain থাকে ভারসাম্যটা তো সেটা অবশ্যই দেখতে হবে আর বলো কোথাও ঘুরতে টুরতে যাচ্ছো নাকি এখন তো শীতকাল এখন সবাই পিকনিক করছে। হা না এখন তো কোথাও ঘুরতে যাওয়া সেই ভাবে হয়নি কারণ এই weather র জন্য আমার শরীরটা খুব ভালো ছিল না তাই জন্য কোথাও সেই ভাবে ঘুরতে যায়নি তবে চেষ্টা করছি যাতে একটু ঠান্ডাটা কমে কারন আমার এতটা ঠান্ডা ঠান্ডায় মানে ঘুরতে যেতে ভালো লাগে কিন্তু এতটা ঠান্ডা আমি নিতে পারি না মানে আমার আমি ঠিক সহ্য করতে পারি না খুব গরমও যেমন আমি সহ্য করতে পারি না আবার ঠান্ডা টাও পারি তা। সবদিকেই মুশকিল তো সেজন্য আর কি এখন কোথাও সেভাবে যাওয়া হয় না আসলে কি ব্যাপার বলতো আমাদের weather change হবার না মানে সব থেকে বড় কারণ হচ্ছে এই pollution । কি বলতো এত যানবাহন হয়েছে এখন মানে মানুষ তুমি এখান থেকে এইটুকু যাবে তাতেও তোমার হম গাড়ি ঘোড়া চড়ে তুমি পাবলিক বাস পাবলিক কোন vehicles করতে পারবে না কোন যানবাহন use করতে পারবে না পারবেনা তোমার মনে হবে কি তোমার নিজের বাড়িতে একটা থাকতো তো দু চাকা হোক চার চাকা হোক তাহলে বেশ চলে যেতে পারতাম এই করে করে মানুষ এত এখন স্বাবলম্বী এবং ওই বাস টেকার গুলোকে ভুলে মানুষ যে নিজের জন্য এত কিছু কিনছে যার জন্য আমার মনে হয় সবথেকে বেশি pollution টা বাড়ছে আরও বেশি পরিমাণে কারণ আগেকার দিনে দেখবে হুম এত বেশি যানবাহনও ছিল না তাই এত pollution ও ছিল না। মানে ভা একটা সাম্যতা ছিল weather র মধ্যে ঠান্ডা গরম বর্ষা বৃষ্টির মধ্যে একটা সামঞ্জস্য ছিল এখন সেই জিনিসটাই নেই। এই এই এইটাই হচ্ছে ব্যাপার সবথেকে গ্রামাঞ্চলে দেখবে অতিরিক্ত গাছ থাকে এবং সেখানকার মানুষরাও বেশি কোন কোন গ্রাম অঞ্চল যেগুলো খুব এখনো পর্যন্ত উন্নত হয়নি আর কি সেই জায়গাগুলোর কথা বলছি আমার আমি দেশের বাড়ি আমার দেশের বাড়িতে যেখানে আমার দেশের বাড়ি আছে সেখানে মানে আমি দেখেছি যে বিগত আট নয় বছরের কথা আমি তোমাকে বলছি আমি গিয়েছিলাম তখন আমার মানে সেই পরিবেশটা আমি দেখেছিলাম গাছপালা এত ছিল মানুষ তখনো পর্যন্ত অতটা উন্নত ছিল না যানবাহনটাও অতিরিক্ত ছিলনা নিজেদেরকেও সাইকেল use করতো বা কারোর কোথাও দূরদূরান্তে যেতে হলে কেউ public যানবাহনে use করত সেই বলে না সেখানকার সেখানে গেলে না এত শান্তি হতো, মানে মনে হতো যে একটা খুব ভালো একটা relaxable জায়গায় এসেছি আবার দেখো ওই আট নয় বছর পর আমি যাচ্ছি গিয়েছি যখন উন্নত সেই পরিবেশটাও change হয়ে যাচ্ছে weather টাও change হয়ে যাচ্ছে। মানে এটা আমি এত feel করলাম যে সত্যি মানুষ আগেকার দিনে কেমন ছিল তার ফলে পরিবেশটা কেমন ছিল আর এখন মানুষ যত উন্নত হচ্ছে তার ফলে পরিবেশটা কেমন হয়ে যাচ্ছে সেটাই তাই না! আর বলো, আগেকার দিনে তুমি এটা ঠিক বলেছ যেটা আমাদের time এ না আমরা স্কুলে যেতাম তো আমরা wait করতাম কবে একটা সাইকেল কিনে দেবে বাড়ি থেকে তো সেটার জন্য wait করতাম আর এখনকার বাচ্চারা আগেই বাইক

সব সময় চলছেই তো সেটার জন্য অবশ্যই pollution টা হচ্ছে তবে আমি এর মধ্যে অনেক জায়গায় ঘুরে আসলাম হুম ঘুরতে গিয়েছিলাম যেটা আমি recently মন্দিরে গিয়েছিলাম একটা আর recently আমি যু ঘুরতে গিয়েছিলাম সব থেকে আমার ওটা ভালো লেগেছিল যেটা আমি first january তে গিয়েছিলাম তো zoo তে গিয়ে অবশ্যই মনটা অবশ্যই মনটা ভালো হয়ে গিয়েছিল আমার। তারপরে এত পাখি দেখেছি এত পাখি দেখেছি তারপরে

তুমি তো জানোই zoo তে যেরকম থাকে এত পশু পাখি তো সত্যিই খুব ভালো লাগছিল হম হম হম যেটা এই শীতকালটাই পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ, এটা তো ঠিক কথা শীতকালটা আমাদের এরকম মনটা ভালো করে এই যে পিকনিক ফিকনিক তারপর কোথাও ঘুরতে যাওয়া এ যাওয়া এগুলো সব শীতকালেই হয়। তুমি বর্ষাকালেও বেশি করতে পারবে না গরমকালেও বেশি করতে পারবে না বর্ষাকালে মনে হবে বৃষ্টি আর শীতকাল গরমকালে মনে হবে আবার যেখানেই যাব ভীষণ গরম বিশেষ করে স্নান করো এই করো সেজন্য গরম কালেও হয় না শীতকালে কোথাও ঘুরতে যাওয়ার ইয়েটাই ভালো,

আমার দুদিন পরে আমার ঠিক জ্বর আসবে দুদিন পরে আবার সর্দি হবে কারণ কি আমার weather change হলে কিছু না কিছু হয়ই কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারছি না এখনো হচ্ছে না কেন হয়তো বুঝতে পারছে না যে কি করব?

weatherchange হলে আমার কিছু না কিছু হবেই। যেটা এই বছর এখনো হয়নি। আচ্ছা আচ্ছা না না দেখো সাবধানে তো আমাদের সবাইকেই থাকতে হবে weather তো change হতেই থাকবে তাই না তার জন্য নিজেদেরকেও সাবধান হতে হবে। সব থেকে বড় কথা ওইটা এখন তো আমার খালি ভয় লাগছে এই তো এত শীত এই যে এই জায়গায় এত তুষারপাত এই বরফ পড়ছে এর মাঝখানে আবার কোন cyclone টাইক্লোন না আসে খালি আমার ওইটাই একটা টেনশন হচ্ছে এই যদি cyclone আসে আবার যদি বৃষ্টি শুরু হয় তাহলে ব্যাস আর দেখতে হবে না মানে একে তো আমার শীতকালটা এতটা শীত আমি সহ্য করতে পারি না তারপরে যদি cyclone হল এই হল তাহলে তো আর মানে আর রক্ষে থাকবে না শরীরের কারণ

হ্যাঁ এটা একটা বঙ্গোপসাগর থেকে একটা ঝড় উঠেছে তার ফলে এই cyclone হচ্ছে এটা হয়তো অন্য উপকূল দিয়ে বয়ে বয়ে চলে যাবে আমাদের এদিকে এতটা effect ফেলবে না কিন্তু এখন এখন আমি দেখছি

আমার মনে হয় সবথেকে বেশি তাই জন্য অত ভালো ছিল খুব একটা বেশি গরম টাকে ফেলতে পারেনি। কিন্তু এবারে এখন তো মনে হয় ভয় লাগে বাবা cyclone শুনলেই ভয় লাগে, আগে মনে হতো বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না কবে একটা বৃষ্টি হয় দুদিন তিনদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে ভালো লাগছে গরমকালে এখন তো আমার cyclone শুনলেই ভয় লাগে আবার সেই বৃষ্টি আবার সেই পিছে পিছে ভাব বাবারে বিরক্ত কর তোমাদের তোমাদের ওই দিকে cyclone র দেখো এখানে এখনো পর্যন্ত cyclone হয়নি তো এখানে actually কি না পাহাড়ি এলাকা তো তো এখানে তোমার অতটা শুনিনি এখনো পর্যন্ত হয়নি সেরকম ভাবে হয়নি যেটা হওয়া মানে কলকাতার দিকে যেটা হয় তো west bengal এ হয় তো এখানে এখনো পর্যন্ত সেরকম হয়নি এখানে তোমার পাহাড়ি এলাকায় এখন যেরকম শীত

হুম ও আচ্ছা আচ্ছা না ঠান্ডা তো পড়েনি বুঝতেই পারছি না এখনো পর্যন্ত এখানে ঠান্ডাটা actually কবে পরে বলতো এটা তোমার january র last র দিকে পড়বে আর february তে পড়বে।